এই চিত্রের মধ্যে একজন মাসনারি কাম করছে এবং ওয়াশিং করছে ।

এই ফটোর ভিতরে একটি জিম দেখা যাচ্ছে জিমের ভিতরে কিছু ওয়াকিং মেশিন দেখা যাচ্ছে ওয়াকিং মেশিনে একজন দেখা যাচ্ছে।